একজন ব্যক্তি জিম করতেসেন ।

তাদের পেছনে এক একটি করে ইলেকট্রনিক মিটার লাগানো রয়েসে।

দোকানটির মইধ্যে দেখা যাচ্ছে যে একটি সুসের বোতল।

যে বোমটি ফোটানো হচ্ছে সেটি আধুনিক ডিডাইনের ।

গ্লাসের দরজার মইধ্যে রয়েছে এস_এ কাসমেটিক্স বলে লেখা।

স্টেজের বাহিরে অনেকগুলা চেয়ার লাগানো রয়েছে সাইডে একটি মূর্তির ফটো দেখা যা--

চুস গেটটি বর্তমান খুলা অবস্থায় রয়েছে।

ঘরটির সামোনের বারান্দায় লেখা রয়েসে পোস্ট টেলিগ্রাম অফিস বলে।

একজন ব্যক্তি হাতে খাতা নিয়ে রয়েসেন।

পোস্টটির মইদ্যে লেখা রয়েসে গাঙ্গপার প্রাথমিক বিদ্যালয়।

একজন ব্যক্তি নীল রঙের কাপড়টি সরিয়ে একজন মহিলাকে দি--

বড়ো উঁচু একটি বিল্ডিং রয়েছে।

এই ছবিটির মধ্যে দেখতে পাচ্ছি যে দুটি এ_টি_এম রয়েছে দুইটি ঘরের মইধ্যে।

মিষ্টির দুকানের বেতর অনেকগুলা মিষ্টি শোকেজের বেতর রাখা রয়েসে।

অনেক ছুটো ছুটো লাইট রয়েসে ।

দোকানের বিতর দুটি ছোট ছোট লাইটও জ্বলতেসে।

ফুলকপি হাতে নিয়ে সাইডে একটি উরির মইধ্যে অনেকগুলা মুড়ি

এই সবিটিতে দেখতে পাচ্ছি যে একটি গাড়ির গ্যারেজ রয়েছে।

বিল্ডিংটির উপরের দিকে বিদ্যুতের তার প্রবাহিত হচ্ছে।

বিল্ডিংটি দুটি কালার রয়েসে মৈদ্যোখানে লাল নীচে এবং উপরে সাদা কালার রয়েসে।

ফুলটি একটি বালটির মধ্যে রাখা রয়েসে।